দুদিকে বিল্ডিং -এর নিচে বহু দোকান বাজার আছে । এখান থেকে অনেকে সব মালপত্র কিনে সবাই নিয়ে যাচ্ছে।

ওদের রংটা খুবই সুন্দর করে করছে ঘষে ঘষে খুবই ভালো লাগছে এই--

খুবই ভালো এইখানে পরিষেবা ওতে মানুষজন যাচ্ছে ভেতরে কাজকর্ম করার জন্য। অনেকে ওখানকার স্টাফ -এরাও আছে খুবই ভালো কাজ করে খুবই সুন্দর।

আর এই এলাকাটা পরিষ্কার পরিছন্ন অ্যা অ্যা খুবই ভালো লাগছে।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে কলকাতা হাই কোর্ট ওতে আ- এটা হচ্ছে খুবই ভালো জায়গা। আইন।

এখানে এইযে ছবি দেখা যাচ্ছে এখানে একটা ভেতরে এ- মণ্ডপ পুজোর উম- প্যান্ডেল হয়েছে ঐ সমস্ত প্রচুর লোকজন ভিড় হয়েছে।

দেখার জন্য খুবই ভিড় হয় এই দূর্গার পুজোর সময়।

এওঁওঁওঁওঁ ও পড়াশুনা শেখাচ্ছেন এ বোর্ড এ মার্ক করে লিখে অঙ্ক করে এই সমস্ত শেখার জন্য এই ভাবে।

অনেক খুবই ধর্য্য সহকারে উনি পড়াশুনা সেখান ওদের এই স্যার এর কাছে খুবই ভালো উপকার হয়।

ঢেঁড়স বেগুন সিম টমেটো মূল বাঁধাকপি ফুলকপি এই সমস্ত সবই পাওয়া যাচ্ছে এতে খুবই সুন্দর লাগ--

এ উহঃ মন্দির আছে মন্দিরটা খুবই সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে খুবই সুন্দর লাগছে।

যাচ্ছে ও পুরো জ্যাম হয়ে যাচ্ছে আর দুদিকে বাড়িঘর আছে তার নিচে দোকান বাজার গাছপালা আছে খুবই সুন্দর লাগছে দেখতে।

ওরা বিভন্ন রকম এসমস্ত এই অনুষ্ঠানটা আছে ওদের সবথেকে বড় পুজো।

এরা কি সুন্দর ভাবে সবাই পুজো করছে দেখুন না খুবই সুন্দর লাগছে।

এতো লোকে লোকালয় এবং লাইন দিয়ে লোকে ঠাকুর দেখতে যাচ্ছে।

আ বিভিন্ন রকম খাবারের দোকান আছে।

জামাকাপড়ের দোকান আছে টি.ভি. মোবাইল এর দোকান আছে বিভিন্ন রকম দোকান আছে।

এদের বিভিন্ন রকম মারুতি যাচ্ছে। ট্যাক্সি অটো টোটো সাইকেল মোটরসাইকেল ।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এখানে একটা বড় এ ঝিল আছে এপারে। ঝিলের ওপারে উহ সমস্ত গাছপালা আছে জঙ্গলের মতো লাগছে।

এ খেজুর গাছ আছে তাল গাছ আছে। এ সমস্ত পুরো জঙ্গল আর ঝিলের জলটা খুবই কালো হয়ে আছে। এ- খুবই সুন্দর লাগছে।

এ বাজি গুনো খুবই ভালো হয় ওতে কম দামি পাওয়া যায়। খুবই সুন্দর হয় এসমস্ত বাজি ফাটিয়ে আনন্দ পাওয়া যায়।

এখানে এইযে ছবি যেগুলো দেখা যাচ্ছে এখানে আঃ ক্যারাটে শেখাচ্ছেন ওদের এই ক্যারাটে শেখা খুবই ভালো।

ওদের জিম -এ উম্ শিখতে হলে আগে ব্যায়াম ও করতে হয় আর ব্যায়াম আর--

ওদের এই ধরণের করে তার পরে এই জিম শেখার কেন্দ্র অনেক জায়গায় আছে অনেকেই শেখেন।

য়ে দেয় না বাঁশ খুঁটি দেয় না এখন লোহার পাইপ দিয়ে সমস্ত সেন্টারিং করে তারপর এই সমস্ত বাড়ি তৈরি হচ্ছিলো খুবই ভালো।

জিম একটা শরীরের ব্যায়াম ওতে খুবই ভালো। বিভিন্ন জায়াগায় বিভিন্ন রকম জিম -এর সেন্টার আছে।

এসমস্ত করা শরীর স্বাস্থা ভালো থাকে খুবই ভালো শরীরের ভালো হয় খুবই ভালো লা --

জলের মধ্যে গাছের ছাওয়া পরেছে স খুবই সুন্দর লাগছে ঝিলটার মধ্যে নদীটার মধ্যে ।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এই বিল্ডি বাড়িটা অ্যা ব্রিটিশ -এর আমলের তৈরি।